এটা একটা সেলুন দোকান এবং একটি লোক দাঁড়িয়ে আছে একজন বসে চুল কাটছে ।

এখানে একটি হোটেল আছে এবং সাইডে একটি ডাস্টবিন রাখা আছে। দুটো বাইক দাঁড়িয়ে আছে ।

এখানে একটি মন্দির আছে এবং অনেক ছেলেমেয়ে যাওয়া আশা করছে কিছু দোকানও বসেছে এ খুব সুন্দর লাগছে অনেক লাইট ও আছে আমার খুবই ভালো লেগেছে এটা ।

এখানে অনেকগুলি মোমবাতি জ্বলছে ধুপ জ্বলছে বিভিন্ন-ও ধরনের আলো জ্বলছে খুব সুন্দর লাগছে এবং গানটি প্রত্যেকের দৃশ্যমানতা এবং খুবই সুন্দর

এখানে একটি বাড়ি তৈরি হয়েছে এবং কিছু মানুষ জন এখানে কাজ করছে এক জন উপরে আছে।

খুব সুন্দর ভাবে ড্রয়িং করেছে | এবং মনোযোগ সহকারে তারা ড্রয়িং ] টা করেছে | এবং সাইডে এক জন লোক দাঁড়িয়ে আছে।